এটা একটা টাইকেন্ডুর প্রোগ্রাম হচ্ছে।।

দুটো বড় বড় গাস দেখা যাচ্ছে পাহাড় দেখা যাচ্ছে।

একদম দূরে অনেক কয়েক কতগুলো ঘর দেখা যাচ্ছে।

দুইদিকে রাস্তা দেখা যাচ্ছে বড়ো বড়ো গাছপালা আছে।

এখানে একটা রুম আছে রুমের ভিতরে অনেকগুলো মানুষ আছে।

আর এটা একটা স্যালুন আর পিছনে একটা স্যালুন টাইপ দেখা যাচ্ছে।

একটা উম আঃ আইসক্রিম ফ্রিজিংয়ের ভিতরে।

মিডিলে দিয়ে জো ওয়াটারফলের জল পড়ছে।

নীচে হোয়াইট কালারের টাইলস লাগানো একটা রুমের ভিতরে।